মাইকেল মধুসূদন দত্তের বিবাহ সম্পর্কে কিছু আলোচনা কর। মাইকেল মধুসূদন দত্তের ফরাসি মহিলা হেনরি হেনরিয়েটাকে বিয়ে করেছিলেন এবং অন্য ইংরেজি কবিতা ও কাব্য লিখেছিলেন। ত্রিমূর্তি পেনপয়েন্ট ছদ্মনামে স্বনির্ধিতি কবিতা ও খণ্ড কাব্য এই সময়ে তিনি লিখেছিলেন।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 কিন্তু সুনাম অর্জন করতে পারেন নি। অবশেষে মধুসূদন কলকাতায় ফিরে আসেন। কলকাতায় এসে তিনি বাংলায় অনেক নাটক, কবিতা ও কাব্য লেখেন। এগুলির মধ্যে মেঘনাদ বধ কাব্য শ্রেষ্ঠ। মাইকেল মধুসূদন দত্তের ভাষাগত দক্ষতা বিষয়ে কিছু আলোচনা করো। মাইকেল মধুসূদন দত্ত একাধারে ছিলেন বহু ভাষাবিদ। শিশু কালে গ্রামের টোল থেকে তার ফরাসি ভাষা শিক্ষার মাধ্যমে ভাষা শিক্ষা শুরু হয়। তিনি ইংরেজি ছাড়াও ল্যাটিন, গ্রীক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

মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য সম্পর্কে কিছু আলোচনা করো।

চরিত্র চিত্র হিসেবে রয়েছেন রাবণ, ইন্দ্রজিৎ, সীতা, সরমা, প্রমীলা প্রমুখ। তিনি তার কাব্যকে অষ্টাধিক সর্গে বিভক্ত করেছেন এবং সংস্কৃত অলংকার শাস্ত্র অনুযায়ী এতে নগর, বন, উপবন, শৈল, সমুদ্র, প্রভাত, ষণ্ডা, যুদ্ধ, মন্ত্রণা প্রভৃতির সমাবেশও করেছেন। তিনি সর্গান্তে তিনি কিন্তু সর্গান্তে তিনি নতুন ছন্দ ব্যবহার করেননি। সর্গ শেষে পরবর্তী সর্গ কথা অভাষিত করেন নি। যদিও তিনি বলেছিলেন গাইব আমরা বীর রসে ভাসিয়ে মহাগীত মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম সম্পর্কে কিছু ব্যাখ্যা করো।

কাব্য তিলোত্তমা সম্ভব আঠারোশ তেষট্টি, দ্যা কেপটিভ লেডি আঠারোশ উনপঞ্চাশ, ব্রজাঙ্গনা কাব্য আঠারোশ একষট্টি মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য মেঘনাদ বধ আঠারোশ একষট্টি, মাইকেল মধুসূদন দত্তের সনেট চতুর্দশপদী কবিতাবলি আঠারোশ পয়ষট্টি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 পদ্মাবতী আঠারোশ ষাট, মায়াকানন মাইকেল মধুসূদন দত্তের প্রহসন বুড়ো শালিকের ঘাড়ে রোঁ আঠারোশ ষাট, একেই কি বলে সভ্যতা আঠারোশ ষাট, মাইকেল মধুসূদন দত্তের পরলোক গমন সম্পর্কে কিছু ব্যাখ্যা করো। আঠারোশ তিয়াত্তর খ্রিষ্টাব্দ, উনিশে জুন কবির জীবন সঙ্গীনি হেনরিয়েটা মারা গেলেন। হেনরিয়েটার মৃত্যুতে কবি ভীষণভাবে ভেঙ্গে পড়লেন। তিনদিন পরে তিনিও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সে দিনটি হলো আঠারোশ তিয়াত্তর খ্রিষ্টাব্দের উনিশে জুন রবিবার। বঙ্গ-ভারতীয় বঙ্গ-ভারতীয় দামাল পুত্র কবি মধুসূদন ভিক্ষুকের মতো নিঃস্ব অবস্থায় অলীপুর, কলকাতার এক হাসপাতালে পরলোক গমন করেন। নবীন সেনের বিলাপ স্মরণীয়, অযত্নে বা অনাদরে বঙ্গ কবি ফুলেশ্বরী ভিক্ষকের বেশে মাত দিয়াছ বিদায়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

মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম হলো টিমোথী পেন পোয়েম। মাইকেল মসূদন মাইকেল মধুসূদন দত্তের সর্বশ্রেষ্ঠ কীর্তি কী? মধুসূদন দত্তের সর্বশ্রেষ্ঠ কীর্তি হচ্ছে অমিত্রাক্ষর ছন্দে রামায়ণ উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনাদ বধ কাব্য নামক মহা কাব্যটি। মাইকেল মধুসূদনের বাবার নাম কী ও তিনি কী ছিলেন?

মাইকেল মধুসূদনের মায়ের নাম কী ও তিনি ছিলেন? মাইকেল মধুসূদনের মা জাহ্নবী দেবী, তিনি ছিলেন শিক্ষিতা মহিলা। মধুসূদনের নাম কিভাবে মাইকেল মধুসূদন দ্ত্ত হলো? আঠারশো বিয়াল্লিশ খ্রিষ্টাব্দে নয় ই ফেব্রুয়ারী উনিশ বছর বয়সে মধুসূদন খ্রিষ্ট ধর্ম গ্রহণ করেন, তখন তার নাম হয় মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের স্ত্রীর নাম কী ছিল?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 মেঘনাদ বধ কাব্য চরিত্রে কে কে আছে? চরিত্রের চিত্র হিসেবে রয়েছেন রাবণ, ইন্দ্রজিৎ, সীতা, সরমা, প্রমীলা প্রমুখ। মেঘনাদ বধ কাব্যে তিনটি মেঘনাদ বধ কাব্যকে তিনি কয়টি সর্গে বিভক্ত করে করেছেন? মেঘনাদ বধ কাব্যকে তিনি অষ্টাধিক সর্গে বিভক্ত করেছেন। বাংলা সাহিত্যে প্রথম সার্থক নাটকের নাম কী? বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটকের নাম শর্মিষ্ঠা। Hello হ্যাঁ এই তো যেমন তেমন

ও ভালো তো, ভালো তো তুমি একটা কি খবর শুনেছো? এই তো এই recently যে football world cup টা শেষ হলো। শুনেছো তো? আর্জেন্টিনা জিতে গেছে হ্যাঁ দারুন দারুন দারুন খেলা হয়েছে। সেটা তো আমি দেখলাম আহ আহ সেটা দেখলাম কিন্তু যখন, যখন same জিনিসটা আমি যখন paper এ দেখলাম না, আরে বাবা কত খুশি হয়েছিলাম জানো কারণ, ওর মধ্যে ওত বেশি লেখা ছিল না যত ওরা করেছে।

যে FIFA world cup যবে যে next time যে FIFA world cup যখন হবে না? সে ওই time ওই সময় তে আহ এরা যে country যে participate করে ওর number টা বাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ এখন কি ছিল thirty-six ছিল না? ছত্রিশ ছত্রিশ ছিল। এই আহ যখন next world cup হবে না যখন পরবর্তী যে world cup হবে, তার মধ্যে তোমার আটচল্লিশ হয়ে যাবে। forty-eight মানে ওই পুরো match এ Eight যে দেশ আছে, আটচল্লিশটা দেশ country সে participate করতে পারে। আর যে যে ওখানকার যে main FIFA world cup এর যে main ওখানে ওর interview এসেছিলো, আমি নামটা তোর ভুলে যাচ্ছি কারণ তুমি জানো যে আমার নামটা তো অত মনে থাকে না। হম কিন্তু হ্যাঁ ওই খবরটা এত দারুন ছিল না, খবরটা আমার মাথায় বসে গেছে। তাই জন্য তোমাকে share করতে চাই। শোনো, আহ লেখা ছিল যে, ও ইন্সটাতে live একটা কোনো conference করছিলো। ওর মধ্যে যখন কেউ কেউ একটা reporter বা কেউ একজন, জিজ্ঞেস করলো, তখন ও আহ বললো যে, আহ next যখন world cup হবে, সেটা চব্বিশ কখন হবে? হ্যাঁ, ছাব্বিশে ছাব্বিশে যে world cup হবে তো? হ্যাঁ ওর মধ্যে আটচল্লিশ আটচল্লিশটা country participate করতে পারবে। আর আর আর সবথেকে বড়ো ব্যাপার ওরা বলেছে, এই সময়তে ভারত মানে আমাদের India ও participate করতে পারে। হ্যাঁ, আমাকে একটা কথা বলো তো এবার যদি, ওর এই এই খবরটা যদি সত্যি হয় তাহলে তুমি কি আহ India কে support করবে? না আর্জেন্টিনাকে support করবে? India কে support করবে তো? India এই আহ India India তে আছো তাহলে এইটাই, country টাকেই তুমি support তাই না? হম এই এই article টা যখন পড়লাম না আমার আমার তো খুব ভালো লেগেছে। আরে বাবা, তো এরকম দারুন article যখন পড়তে যখন পাই না তো মজা এসে যায়। তো, তো আর একটা আর একটা খবর শুনেছিলাম, যেটা ভালো তো অল্প মানে কিছু ভালো বলতে পারো কিছু খারাপ ও বলতে পারো। সেটা তো ছিল যে, recently যে cricket match এ cricket এর যে tournament চলছে সেটা দেখেছো?

হম India বাংলাদেশ যে tournament টা হয়েছিল। হম এই তো বললাম বাংলাদেশ হেরে গেছে। ও match টা ও দারুন ছিল কিন্তু আমিও দেখতে পারিনি। হম আচ্ছা তুই বল তো তুই কোনো paper এ news paper এর subscription নিয়েছিস কি? না নিসনি? তাহলে news channel এর subscription কি হবে আবার? তোমার mobile এ notification আসবে। যদি যে যেখানে থেকে খুশি তুমি দেখতে পারো।

হ্যাঁ ওই ওদের আছে আর কি বলবি।

হ্যাঁ তো ওই তো বললাম যে ফ্রান্সেরও bad luck ছিল তাই জন্য তো এরকম হেরে গেছে না হলে জিতে যেত হম

হম হম ও না এই এই খবরটা শুনে কিন্তু আমার খুব খারাপ লেগেছে যে এরপরে মেসি খেলবে না। কিন্তু কি করবে age age ও তো হয়ে গেছে।

উম আচ্ছা ওরে বাবা আমাদের জন্য এক দু জন আসে না

হ্যাঁ সব সব কিছু করে নিলো।

আরে কি বলো বলো হম

মানে news দেখার পরে না কখনো কখনো লাগে যে কি সত্যি কি মিথ্যে বুঝতে বুঝতে সময় চলে যায়।

আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো রাখো রাখো এবার পরে কথা হবে। okay bye bye তিনি মুম্বাইয়ের আসিয়া পুনরায় নিশ্চিন্ত চিত্তে barrister ই ব্যবসায় প্রবিত্র হইলেন তাহকে যে অচিরে দক্ষিন আফ্রিকায় আবার ফিরিতে হিইবে এইরুপ কল্পনা ততকালে তিনি মনের তান দেন নাই ট্রান্স হলে ব্রিটিস শাসন প্রতিষ্ঠিত হইলো বটে কিন্তু অভাগ্য ভারতীও গনের অদিসষ্ঠ বিন্দু মাত্র শুপ্রসন্য হইলো না বরণ নির্যাতন বারিলো ট্রান্স বালে ভারতীয়গনের ওবাদ প্রবেশ নিষিদ্ধ হইলো এমন কি তাহারা যুদ্ধের পূর্ববের ট্রান্স বালে অবস্থান করিতেন কিন্তু যুদ্ধের সময় ব্রিটিশ বন্দরে আশ্রয় লয়াছিলেন তাহাদিগুকেও ছাড় পত্র ব্যাতিত ট্রান্স বালে পুনরায় প্রবেশ করিতে দেওয়া হইলো না ছাড় পত্রের উপরো খুব কড়াকড়ি করিয়া গেলো ফলে ট্রান্স বালের প্রতিষ্ঠাবান ভারতীয় ব্যবসাদার গন নিতান্ত বিপন্ন হইলেন ভারত তথা কারণ তথায় তাহাদের বিষয় নিস্পত্তি বড় সামান্য নহে কোন কোন ব্যবসাদার নিজের জন্য ছাড় পত্র পাইলেও তাহাদের পক্ষে স্ত্রী পুত্র পরিজন ও কর্মচারী বর্গকে কার্যক্ষেত্রে লইয়া যাওয়াত একরুপ অসম্ভব হইয়া উঠিলো যুদ্ধের পুরবে ভারতীয় ব্যবসাদারেরা যেকোনো স্থানে কারবার চালাইতে পারিতেন নতুন শাসনে সে পথ প্রায় রুদ্ধ হইলো এমন কি ভারতীয় ফেরিওয়ালাগন যাহাতে নিদিষ্ট সিমা বাহিরে সেচ্ছাঅনুযায়ী যে কোনো রাজ পথে পরিভ্রমন করিতে না পারে স্তর জন্য আইনের ফাদ বারিলো ইহা ছাড়া ভারতীয় গনের প্রতিকুলে এই কয়টি বিশেষ বিধান ট্রান্স বালে প্রচলিত ছিলো নাগরিকের অধিকার লাভে তাহারা বঞ্চিত ছিলেন নিদিষ্ট গণ্ডির বাহিরে তাহারা স্থাবর সম্পর্তি ক্রয় করিতে পারিতেন না স্বাস্থ্য রক্ষার অজুহাতে তাহাদিগকে শহরে একাংশে নিবদ্ধ রাখিবার চেষ্টা হয়লো প্রত্যেক আগন্তুক ব্যবসায়ীক বা স্বাধীন জীবি নিকট government pound পঁয়তাল্লিশ টাকা salary আদায় করিতেন নতুন শাসন ব্যবস্থায় বর্ণবিদ্বেষ ও বিন্দু মাত্র হ্রাস হয় নি ট্রান্স বালে নবিন goverment ভারতীয় গনের সংখ্যা সমৃদ্ধি দমনের নিমিত্ত Asiatic department নামে এক নতুন বিভাগ প্রতিষ্ঠা করিলেন

বিলম্ব ঘটালেন না উনিশশো এক খ্রিস্টাব্দে কলিকাতা কংগ্রেস হইতে বোম্বাইয়ের প্রত্যাবর্তন করিয়ে তাহারা বোম্বাইয়ের প্রত্যাবর্তন করিয়া শ্রী যুক্ত গান্ধী নেটালের ভারতীয় গনের প্রেরিত এক খানি জরুলি telegram পাইলেন telegram এর মর্ম এই যে উপনিবেশ সচিব MR চেম্বারলেন্ড শীঘ্রই দক্ষিণ আফ্রিকার অবস্থা স্বয়ং পরিদর্শনের নিমিত্ত আসিতেছেন অতএব ভারতীয় গনের অভাব অভিযোগ তাহাকে জ্ঞাপনার্থ নিযুক্ত গান্ধার তথার উপস্থিতি একাতো প্রাথনিও বিপন্নের আহ্বানে বেথিতের প্রান তলিলো শ্রীযুক্ত গান্ধী ততক্ষনাত দক্ষিন আফ্রিকার রওনা হইলেন নেতালে পৌছিয়া

ব্যবস্থা করিলেন নেটালের সরকারি কর্মচারী গন শ্রী যুক্ত গাঁন্ধীর গুনের পরিচয় পূর্বেই পাইয়াছিলেন তাহাদের অনুমোদম ক্রমে শ্রী যুক্ত গান্ধী deputation মুখপাত্র রুপে উপনিবেশিক সচিবকে ভারতীয় গনের অভাব অভিযোগের কথা ত্রান জল ভাবে বুঝাইয়া দিলেন ট্রান্স বালের ভারতীয়গন তখন নিরুপায় তাহারা deputation পেরণ করিবেন না বলিয়া মত প্রকাশ করিলেন শ্রীযুক্ত গান্ধী কিন্তু তাঁহা হইতে দিলেন না তিনি নিজে যাইতে না পারিলেও অন্যান্য প্রতিনিধিগনকে অনেক বুঝাইয়া সুঝাইয়া আহ উপনিবেশে সচিব সকাশে পাঠাইয়া দিলেন ট্রান্স হল বাসি ভারতীয়গন আপনাদের অবস্থা উত্তর রত্তর সংকট সংকুল হইতেছে বুঝিয়া শ্রীযক্ত গান্ধী কে তথায় অবস্থান করিবার জন্য সনির্বন্ধ অনুসরণ অনুরোধ জানালেন আঁত তো বন্ধু গান্ধী তাহাদের প্রার্থনা অনুযায়ী এবার পিটুরিয়াই Supreme Court এ attorney রুপে প্রবেশ করিলেন শ্রী যুক্ত গান্ধী জানিতেন ক্রিনৌই গু শ্রী নৌগুনোত তো মা পো নৌবো ধন তে মতো দন্তিনো ট্রান্স বারের প্রবাসী ভারতীয় গন প্রবল রাজ শক্তির তুলনায় শ্রিনো তুল্লো তুছো হইলেও তাহারা যদি সংবদ্ধ হয় তাঁহা হইলে নিশ্চয়ই আত্মরক্ষা করিতে সক্ষম হইবে এই আশায় শ্রী যুক্ত গান্ধী উনিশশো তিন খ্রিস্টাব্দে ট্রান্স বাল ব্রিটিশ ইন্ডিয়ান Association নামে এক সভা প্রতিষ্ঠা করিলেন ভারতীয় সকল সম্প্রদায়ের নেত্রীত গন ওই সভার সভ্য শ্রেণি ভুক্ত হইলেন তাহাদের দিদদেশ অনিযায়ী শ্রী যুক্ত গান্ধী উপর সভার সম্পাদকতা ও আইন সংক্রান্ত পরামর্শ দানের ভার পরিলো শুধু সভা প্রতিষ্ঠা সুভু শুধু সভা প্রতিষ্ঠা করা ছাড়াও শুধু সভা প্রতিষ্ঠা করা ছাড়াও তারা প্রদ্গী গান্ধী নিশ্চিন্ত হইতে পারিলেন না ভারতীয় গনের মধ্যে সামাজিক ও রাজনৈতিক শিক্ষা বিস্তার করা ভারতীয় গনের অভাব অভিযোগের বিবরণ তাহাদের শ্বেতাঙ্গ সমাজের সম্মুখে প্রচার করা এবং সমাজের সম্মুখে প্রচার করা এবং ভারতীয়গনকে কর্তব্য পথ দেখাইয়া দেওয়া কিরুপে হইতে পারে এ জন্য সংবাদ পত্রের সাহায্য একান্ত অপরিহায্য ফলে উনিশশো তিন খ্রিস্টাব্দে একটি মুদ্রা যন্ত্র ক্রয় করিয়া শ্রী যুক্ত গান্ধী ইন্ডিয়ান opinion ভারতীয় অভিমত নামক সংবাদপত্র প্রচারে ব্যবস্থা করিলেন কাগজ খানি প্রথমে ইংরেজী গুজ্রাটিহিন্দি ও তামিল এই চারটি ভাষার মুদ্রিত হইতে লাগিলো শেষে কিন্তু তা ত্রানা কারণে হিন্দি ও তামিল ভাষা পরিতক্ত হয় এ সংবাদ পত্র প্রকাশ করিয়ে শ্রী যুক্ত গান্ধীকে প্রভুতো আর্থিক ক্ষতি সর্য্য করিতে হইতে হইয়া ছিলো তিনি প্রথম বর্ষরি ত্রিশ হাজার টাকা ওই জন্য নির্তের তহবিল হইতে প্রদান করে শুধু টাকয় নহে তাঁহা লিখিতো বহু শুচিন্তিত ও সারবান প্রভন্ধে নতুন সংবাদ পত্রের গৌরব শত্রু মিত্র সকলের দৃষ্টি আকর্ষণ করিলো আর্থিক লাভ কিছু না হইলেও এই সংবাদ পত্র খানি পরে ভারতীয় গনের পক্ষে প্রধান অস্ত্র রুপে প্রতি পক্ষের কুট কৌশল জাল ছিন্ন ভিন্ন করিয়া ছিলো উনিশশো চার খ্রিস্টাব্দে চোহানেয বারগে ভারতীয় অধিবাসী গনের ভিতর ভিশন প্লেগ রোল দেখা গেলো তানিয়ো Municipal কর্তৃপক্ষ প্রথমে এই সংবাদ জানিতে পারেন নাই অথবা অকিঞ্চিত কর বোধে উপেক্ষা করিয়া ছিলেন শ্রী যুক্ত গান্ধী এই বিপদ বার্তা শুনিয়াই জোহানেজ বারগের ছুটিয়া আসিলেন তিনি Municipal কর্তৃপক্ষকে জানাইলেন যে তৎক্ষণাৎ ক্ষতি কার ব্যবস্থা না করিলে মহামারি আরো প্রবল তরও হইয়া উঠিবে কিন্তু তাহাদের কোনো সারা পাওয়া গেলো না একদিন ওহোরাত্রের মধ্যে একুশ জন ভারতীয় প্রান ত্যাগ করিলো তখন আর Municipal কর্তৃপক্ষে মুখ চাহিয়া বৃথা কালো খয় করা যুক্তি যুক্ত নহে স্থির করিয়া শ্রী যুক্ত গান্ধী চারশো পনেরো জন সহ সঙ্গী সহ একখানি ভারতীয় দোকানের দাত উন্মোচন করতো রোগীগনকে তথায় স্থানান্তরিত করিলেন সেই স্থানে রোগী গনের চিকিৎসা ও সেবা সুসোসার সম্মুখ ব্যবস্থা হইলো নিযুক্ত গান্ধী সঙ্গীদ্বয় সহ স্বয়ং রোগী পরিচর্যা বর্তি হইলেন

মন দিলেন এই দুর্ঘটনায় শতাধিক ভারত বাসী সমন শোদনে প্রেরিত হইলো এই সময় শ্রীযুক্ত গান্ধী ডারবান বন্দর হইতে বার মুয়াইন বারো মাইল দূরে সেম সোস্প সবিত নিব্রিত পল্লি ভুমের phoenix settlement নামক পল্লি বাস প্রতিষ্ঠা করেন স্থান টি শহরের ধুলি কলাহর ও আবর্জনা মোর্জিত কোর্বত পার্শে rail station হইতে মাত্র দুই মেইল ব্যবধানে অবস্থিতি উহার চারিদিকে উর্বর এক্ষ ক্ষেত্র পল্লি জননী

গ্রন্থে শ্রীযুক্ত গান্ধী পাঠ করেন কল্পনাটি তাহার এতই চিত্তাকর্ষক করিয়া ছিলো যে তিনি অবিলম্বে Phoenix গ্রামে এক সরহরদে তিনশত বিঘ ভূমি নিযু ব্যয় ক্রয় করিয়া কয়েকটি বিশিষ্ট ভারতীয় ও সেতাঙ্গ পরিবারকে তথায় বাস করিবার জন্য আহ্বান করিলেন তাঁহা নিজে ও ইন্ডিয়ান opinion পত্রে গৃহ তথা নির্মিত হইলো দেখিতে দেখিতে ত্রান টি নতুন বাসিন্দায় ভরিয়া উঠিলো তাহারা নিম্ন লিখিত সর্তে নতুন স্থানে বসবাস করিতে ও প্রবৃত্ত হইলেন মুদ্রা যন্ত্র সংবাদপত্র ও ভূসম্পত্তি উপর তাহাদের সম্পূর্ণ অধিকার থাকিবে প্রত্যেক বাসিন্দা দারিদ্র্যের ন্যায় জীবন যাপন করিতে প্রতিজ্ঞা বদ্ধ হইবেন

যৌথ সম্পর্তিতে লাভ হইলে তাহার অংশ সকলের সমান ভাবে পাইবেন নতুন বাসিন্দার বাসগৃহ প্রথমত সাধারন ব্যয়ে নির্মিত হইবে তিনি যত দিন পারেন কিস্তি বন্দি করিয়া উহা শোধ করিবেন শোধ দিবেন ওই টাকার সুদ লাগিবে না প্রত্যেক বাসিন্দা ছয় বিঘ জমি

আত্মনিয়োগ করিবেন তাহাদের মধ্যে উচ্চ নিচ ভেদ থাকিবে না তাহারা পরস্পর ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হইবে এই পল্লিবাসে সকলকে রিতিমত কাইক শ্রম করিতে হইত কর্মঠ কৃষকের ন্যায় কেহ মৃত্তিকা খনন করিতেছে কেও লাঘল চাইতেছে কেহবা কৃষি জাত শস্য রাশি গৃহে তুলিতে ব্যস্ত অথচ তাহারা অশিক্ষিত চাষা নহে বরং অনেকে উচ্চ শিক্ষিত ভদ্র সন্তান পাঠক মনে করুন সে কেমন আনন্দ ময় শ্রী যুক্ত গান্ধী এই স্থানে স্ত্রী পুত্রা দী সহ কঠোর কৃচ্ছ সাধন আরম্ভ করিলেন বিলাসিতা দূরে পৌলাইলও আহার নাম মাত্র পরিধেও অতিত স্থুল বসন সস্যা কম্বলা সং আবার সামান্য পুতিত তদুপুরি অবিরাম পরিশ্রম এই ভাবে কিছু দিন আভাসে অভ্যাসের ফলে অদ্ভত কর্মা গান্ধী কোঠর কষ্ট সহিষ্ণু হইয়া উঠিলেন কখন কে জানিত তাহার সঞ্জন শুষ্ক শরীর ভবিষ্যৎ আগ্নি পরিক্ষায় উত্তীর্ণ হইবার জন্যই বিধাতার অলক্ষ্য ইঙ্গিতে গঠিত হইতেছিলো উনিশশো ছয় খ্রিস্টাব্দে জুলুগং বিদ্রোহ ঘোষণা করিলো নেতাদেড় সাজ সাজ রব পরিয়া গেলো এর সংঘর্ষে রক্তপাত অবসম্ভাবি বুঝিয়া শ্রী যুক্ত গান্ধী জ্বি নিজের নেতৃতে বিশ জন ভারতীয় সেবক শহর দৌলি বাহক রুপে আহত গনকে হাসপাতালে বহন করিবেন বলিয়া কর্তৃপক্ষের অনুমতি প্রার্থনা করিলেন প্রার্থনা মঞ্জুর হইলো তাহারা অসরাহী সৈন্য দলের পশ্চাৎ পশ্চাৎ গভীর অরণ্যের ভেতর দিয়া পদ ভোজে রৌনা হইলে হাতে অস্ত্র নাই চারিদিকে অসভ্য শত্রুপক্ষের আস্থানা কখন কোন ব্রিক্ষান ত্রনাল হইতে বিষাক্ত তীর আসিয়া শরীলে বিঁধিবে বলা যায় না এইরূপ অবস্থায় কোন কোন দিন ত্রিশ মেইল কুচ করাতি কি সহজসাদ্ধ তাহারা সশস্ত্র বিপত চিরে লইয়া প্রভুত ক্লেস সহ্য করিয়া আহত যুলো বনের শুসোষায় ব্রতি হইলেন ভারতীয় সেবক দলের অদ্ভুত কার্য কুশলতার বিবরণ সরকারি report এ ফুটিয়া উঠিল কর্তৃপক্ষ তাহাদিগো কে প্রকাশ ভাবে ধন্যবাদ করিলেন উনিশশো ছয় খ্রিস্টাব্দে ট্রান্স বানের নতুন government এশিয়া বাসিগণের অপমান পর এক অভিনব আইনের খসরা প্রস্তুত করিলেন আইনের মর্ম এই যে এশিয়া বাসি গন কে সরকারি খাতায় নাম registry করিতে হইবে আবার আইনে এবং নামের পাশে শো শো টিপ সহি দিতে হইবে শিক্ষিত অশিক্ষিত ধনী দরিদ্র

আকিয়া দিতে হইবে ট্রান্স বালের আগুন্ত ভারতীয় দলের প্রবেশ পথ রুদ্ধ করায় আইন কর্তাদের উর্দ্দেশ্য পরন্ত প্রস্তাবিত আইনে ভারতীয় গনের প্রতি এমনই একটা বিজাতীয় ঘৃনার অভিব্যক্তি পরস্ফুতো হইয়াছিলো যে তারা নীরবে সয্য করা কোনো আতো সমো সম্মান সম্পূর্ণ জাতীর পক্ষে একান্ত আসম্ভব শ্রী যুক্ত গান্ধী বুঝিলেন আজ ট্রান্স ফালে ভারতীয় গনের ললাটে যে দাসত্বের ছাপ চিরাঞ্চিতো করিবার ব্যবস্থা হইতেছে তাঁহা যদি একবার নির্বিবাদে মাথা পাতিয়া লওয়া যায় তাঁহা হইলে দক্ষিন আফ্রিকার অন্যান্য রাজ্যেও এমন কি পৃথীবির সর্বত্র প্রবাশী ভারতীয় গনে প্রতি ওই রুপ দাসো সাদো বরবর ব্যবস্থা হইতে বিলম্ব ঘটিবে না অতএব জাতীর সম্মান রক্ষার জন্য প্রানপণে লড়িতেই হইবে শ্রী যুক্ত গান্ধী ট্রান্স হলের প্রতিষ্ঠা বাত ভারতীয় নেত্রী গনের শোহীদ পরার্মরশ করিয়া কয়েকজন বিশিষ্ট্য সঙ্গী সহ প্রথমে প্রস্থাবিদো আইনের ভারপ্রাপ্ত কর সরকারি কার্মচারী গনের